একটি বাল্বও জ্বলছে উপরেরটি সাদা রঙ্গের।

চারিদিকে অনেকগুলু গাসও রয়েসে সবুজ রঙ্গের।

কয়েকটি গোদরেজ -ও দেখতে পেয়েসি কয়েকটি শোকেস -ও দেখতে পেয়েসি একটি টেবিল -ও দেখতে পেয়েসি।

একটি বাঁশের বেড়াও দেখা যাচ্ছে একটি ছোটো ঘরও দেখা যাচ্ছে।

হল ঠিক দুজন টিচার রয়েসে স বিল্ডিং দেখা যা--

এখানে একটি খোলা জায়গা দেখতে পেয়েছি যেখানে অনেক রকমের গাছ দেখা যাচ্ছে।

এখানে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েসে চারিদিকে অনেক বৈদ্যুতিক লাইন দেখা যাচ্ছে।

কয়েকটি বাইকও দেখা যাচ্ছে একটি কয়েকটি গরও দেখা যাচ্ছে কয়েকটি সবুজ রঙ্গের গাসও দেখা যাচ্ছে।

অনেকগুলো গাড়িও দেখা যাচ্ছে অনেক লোকও দেখা যা--

আমি একটি জায়গা দেখতে পেয়েছি যেখানে ল্যাখা রয়েসে ট্রেন্ডস একটি পোস্টারে।

কয়েকটি বিস্কুট -ও রয়েসে কয়েকটি কেক -ও রয়েসে কয়েকটি হলদিরামসও রয়েসে কয়েকটি লেইস -ও রয়েসে।

এখানে একটি গর দেখতে পেয়েছি যেখানে এখানে লেখা রয়েসে আই লাভ মম ।

এখানে একটি ঘর দেখতে পেয়েছি।

এখানে একটি গর দেখতে পাই যে যেখানে অনেক সিলিন্ডার রয়েছে।

এখানে একটি মন্দির দেখতে পেয়েসি কয়েকজন লোক রয়েসে।